প্রতিমা দর্শন করতে প্রচুর মানুষজনের সমাগম হয়েছে।

অনেক মানুষকে দেখা যাচ্ছে ফোন নিয়ে প্রতিমার ছবি তুলতে।

তার পাশেই একটি জানলা দেখতে পাওয়া যাচ্ছে।